ছবিটিতে পার্কের মতো একটি জায়গা দেখা যাচ্ছে.

এটি একটি অনুষ্ঠান বাড়ির ছবি।

যেখানে একটি তাঁবু রয়েছে একটি ব্যাগ রয়েছে কিছু গাছপালা রয়েছে কিছু পাথর রয়েছে ছবিটিতে.

হলঘরটিতে কিছু ফ্যান ঝুলছে .

একটি মানুষ দাঁড়িয়ে আছে হল ঘরে.

ছবিটি দেখে মনে হচ্ছে এটি একটি আর্টের ছবি.

এছাড়াও আকাশও দেখা যাচ্ছে ছবিটিতে।

ছবিটিতে উম একটি পেশেন্ট বেডে রয়েছে এবং তার পাশে কিছু লোকজন কথা বলছে।

ছবিটি রাস্তার পাশে অবস্থিত একটি ব্যাংকের ছবি দেখানো হয়েছে।

কিছু দোকানও আঃ রয়েছে তার মধ্যে একটিতে পানীয় জল এবং কিছু চিপসের দোকান.

এছাড়া একটি মহারাণীর ছবি আমরা দেখতে পাচ্ছি।

এটি একটি জায়গার ছবি।

এটি একটি বিদ্যালয়ের ছবি। যেখানে আমরা কিছু ঘর দেখতে পাচ্ছি। একটি মাঠ দেখতে পাচ্ছি।

ছবিতে সুকান্ত শিশু তীর্থের ছবি.

ছবিটিতে কিছু খাঁচা দেখতে পাচ্ছি.

হয়তো এগুলি পাখির খাঁচা.

এছাড়া একটি টুল দেখতে পাচ্ছি .

খেলাটিতে তিনটি ছেলে অংশগ্রহণ করেছে.

দোকানের সামোনে একটি বাইক দেখতে পাচ্ছি.

এটি একটি বিয়ে বাড়ির গেটের ছবি.

ছবিটি রাস্তার ধার থেকে নেওয়া হয়েছে.

গাছপালা গুলির মধ্যে রয়েছে কিছু ঝাউ গাছ।

ব্যানার টিতে লেখা আছে অপিস অফ দা সুপারিএডিয়েনট অফ পুলিশ কোচবিহার।

গাছগুলির পাতার বৈশিষ্ট্য গা-গ পাতাগুলি সবুজ এবং হলুদ রঙ.

এটি একটি কমিউনিটি হল -এর ছবি।

ছবিটিতে একটি হাতি রয়েছে যেটি জীবন্ত হাটি না.

তারা মূলত কাবাডি খেল-খেলছে বা প্র্যাকটিস করতে এসেছে.

একটি ছেলে পেছনে বসে আছে।

এছাড়া আমাদের প্রয়োজনীয় সমস্ত কিছু দোকানটিতে রয়েছে.

এছাড়া আলোর ব্যবস্থা করা হয়েছে।

এটি একটি পাহাড় এলাকার ছবি।

বেগুনি রংয়ের শার্ট এবং কালো রঙ্গের প্যান্ট পড়ে.

এটি একটি রাস্তার ছবি।

যেখানে কিছু বেড রয়েছে.